দুটো ছেলে লাল জামা পরে বসে আছে | একটা গরু তাদের মধ্যে এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে | একটা কুকুর মাঠে শুয়ে আছে।

একটা এলাকা দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে দুটো মোস হেটে হেটে যাচ্ছে। একটা লোক ছাতা মাথায় দিয়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে বলে। আর একটা ব-ওড় মোটা গাছ রয়েছে সামনে।

আ কেউ কেউ সাইকেল নিয়ে আছে। কেউ কেউ বাইক নিয়ে আছে। বিল্ডিং টা স্কুলের সাদা রঙের।

একটা বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে বিল্ডিংয় -এর বাইরে অনেকগুলো বাইক রাখা আছে অনেকগুলো সাইকেল রাখা আছে এবং অনেকগুলো স্কুটি রাখা আছে।